বস্তা যে স্কুলের বস্তা ওইটা একদম চার কিলো পাঁচ কিলো এতো হয়ে যায় বই খাতা ওই তারপরে আর শরীর ক্লান্ত হয়ে যায় টাই এরকম মানে বাজে ভাবে করানো এমনি তোমাদের স্কুলের কি আছে তোমাদের ছেলে মেয়েদের

ওতো সকালে বের হয় একদম রাত্রে আসে অনেক আছে

ও যায় তারপরে কি ওই কে কি কি সব অনেক কিছু আছে

তাহলে তো সারাদিন স্কুলের ও হয়ে যায় ভালো করে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

তো ওই আমাদের আর ওর ওকে আলাদা করে কোনো করাতে হচ্ছে না কিছু

ওই গুলোই তো সব হয়ে যাচ্ছে টাও তো সেরকম নিচ্ছে না

প্রায় পঁচিশ হাজার তো এরকমই চলে যাচ্ছে

সব ওদের খর খরচা যদি হ্যাঁ ওর উপরে ওরকমই হচ্ছে সব

কি বলছ গো পঁচিশ হাজার টাকায় কলকাতায় ঘরের লোকেদের হয় হম

হম তো তুমি কি করে দিচ্ছো? তোমার কি আলাদা ব্যবসা আছে? দিতে হচ্ছে ওদের একটা যখন জন্ম হয়েছিল তখনই একটা fund ওইটা করা হয়েছিল ওইটার interest আর ওইটা আসছে তো ওইটা থেকে হচ্ছে

আগের থেকেই জানতাম না টা আমাদের এরকম যে খুব মানে একটা আহ তোমার ভালো আমার তো মনে হয় না আমার সারা স্কুলের যে জীবনটা

তোমার বোনের কি ইচ্ছে হচ্ছে সেটাও তো দেখতে হবে কীভাবে কি কাজ করতে চায় না চায় আহ

হম

দেখো কি করবে একটু ভেবে দেখো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ওকে ভাবতে হবে তো কিভাবে কি করবে না করবে একটা field থেকে অন্য field এ যাওয়াটাও তো সম্ভব নয় না

মানে minimum ওই একটা couple এর এক লাখ টাকা না হলে চলবে না আজকালকার দিনে এগুলো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 বাপরে বাপ! কি করবো? জানিনা খুব ভয় লাগে আর বাচ্চারা কি খরচ করে পড়ালাম তারপর দেখা গেল অন্যকিছু করতেছে

জ্যাকি তোমার বোনের জন্য আমি একটা কাজ করব আমি জিজ্ঞেস করে দেখব এখানে একটা teacher আছে উনি যদি কিছু suggest করতে পারে আমি ওইটা আমি এক কাজ করছি ওনাকে ফোন করছি জেনে তোমায় জানাবো

টাটা এই অবস্থায় অন্নান্য সরকার গুলি যাহা করিতে ব্রিটিশ সরকারও তাহাই করিলেন ঘটনার তাৎপর্য আদেও বুঝালেন না প্রথমের দিকে তাহারা বিপ্রমাধক ঘৃণার মনোভাব দেখাইলেন আহ বড়লাট লর্ড জেম্স ফোর্ড উনিশ কুড়ি সালের অগাস্ট মাসে এই আন্দোলনের নিরোকে পরিকল্পনা গুলির মধ্যে বৃহত্তর বলিয়া বর্ণনা করলেন কিন্তু অনতি বিলম্বে তাহার দিগতে তাহাদের এই সাছন্দময় সাছন্দের শিখর হইতে নিচে নামিয়া আসিতে হইলো উনিশ কুড়ি নভেম্বর মাসে গভার্মেন্ট একটি বিস্মিত ঘোষণা প্রকাশ করিলেন ইহাতে আতংকে ছায়াও যে ছিল না এমন নহে ইহাতে অভিভাবক সুলভ পরামর্শের শহীদ ভবোজ্ঞ দেওয়া হইলো জন সাধারণে

কিন্তু এবার যাহারা আইয়ের শিমা লঙ্ঘন করিবেন কিংবা যাহাদের কথা বার্তা বেদ্রোহের প্ররোচনার বিবেক কিংবা অন্য কোনো প্রকারে হিংসার জন্য উত্তেজিত করিবে তাহা দিগককে

উঠিতে ছিলেন ডিসেম্বর মাসের ব্যাপার সত্যই বিপদ জনক আকার ধারণ করিলো সেই পর্যন্তু অসীম অসীমঘাতক অসহোযোক আন্দোলনকে কম বেশি সাময়িক পরীক্ষা হিসাবে ধরা হইতে ছিল এবং সরকার এই ভাবিয়া আরাম পাইতে ছিলেন যে না যে জাতীয় কংগ্রেসের এর আগামী ডিসেম্বরের অধিবেশনে এই অসহোযোক আন্দোলন বাতিল হইয়া যাইবে

আইন সংগঠক এবং শান্তি পূর্ণ উপাইয়ে স্বরাজ ভাব করা অথবা সেপ্টেম্বরে বিশেষ অধিবেশনে কংগ্রেসের অসহোযোগী যে প্রস্তাব গৃহীত হইয়াছিল কংগ্রেস তাহারি পুনরায় সমর্থন কোরিয়া তাহাকে আরো ব্যাপক তোরো করিলেন অহিংসার নীতিকে সম্পূর্ণ রূপে গ্রহণ করা হইলো এবং সেই সঙ্গে প্রায় সকলি চাহিলেন যে সমবেশ তাই সংগ্রামের উর্দেশে এর ভারতের সকল প্রকার জন মতে একত্রিত সঙ্গবদ্ধ করা হোক বিশ্সাতার সঙ্গে সহযোগিতা করিবার জন্য কেবল হিন্দু ও মুসলমান কে আহব্বান করিলেন কংগ্রেসে চলিবে না সেই সঙ্গে সম্ভ্রান্ত এবং নির্যাতিত সেগুলির মিলনও ঘটাইতে হইবে তাহা ছাড়া সঙ্গে যে তাহার গঠন তান্ত্রিক কয়েকটি আমল পরিবর্তন ও ঘটাইলেন যাহার ফলে এই রকম আহ সর্ব ভারতীয় প্রতিনিধিত্বের ব্যবস্থা হইয়া গেলো অসহযোগের বর্তমান

যাহার ফলে ত্যাগ বন্ধ ঘটিবে এই এর কথা গোপন করিতে কংগ্রেস বিন্দু মাত্র চেষ্টা করেন নি যাহাই হোক আহ এই পর্যন্তু ভবিষৎ এর পর প্রস্তুত কোরিয়া তুলিতে কংগ্রেসের বিদেশী দ্রব বর্জন বেবস্থা কে তীব্র তোর কোরিয়া তুলিলে সুতা কাটা ও বয়নের বেপার কে উৎসাহিত করিতে লাগিলেন এবং সেই সঙ্গে ছাত্র সমাজ পিত মাতা এবং magistrate দেড় কাছে আরো উদোমের সহিত অসহযোগ পালন করিতে আবেদন জানাইলে যাহারা কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে কাজ করিলেন না তাহা দিগকক্ষে রাজনৈতিক জীবন হইতে বিচারিত করা হইলো বসুদের কংগ্রেসের এই প্রস্তাবে অর্থ হইলো যে রাষ্টের মধ্যে ওপর একটি রাষ্ট্রে গঠন করা দুটি government এর বিরুদ্ধে সত্যি করে এর ভারতীয় শাসন পতন করা কিন্তু ব্রিটিশ সরকার আর এর ইচ্ছা ইহা সহ্য করিতে পারিলেন না কিছু না কিছু তাহাদের এর অবশ্য কার্তব হইয়া পড়িল government এর এ হয় যুদ্ধ করিতে হবে নয় আপোষ এর আলোচনা চালাইতে হইবে

তবে ইংলেন্ড কে সাথে লইয়া এবং যদি সম্ভব না হয় তবে তাহাদের বাদ দিয়া ভারত বর্ষ তাহার লক্ষে গিয়া পৌঁছাবে কিন্তু কোন বিদেশী জাতীয় আর শহীদ উরোপীয়ান রাজনীতি জড়াইয়া পড়িলে প্রতিবারে যাহা হয় এবারেও ঠিক তাহাই ঘটিত আপোষ আলোচনার কোনো চেষ্টাই করা হইলো না বল প্রয়োগের আশ্রয় গ্রহণ করা হইলো সুতরাং অস্ত্রের সাহায্যে এই আন্দোলন কে দমন করার জন্য অজুহাতে সন্ধান চলিতে লাগিলো অজুহাতের অভাব ঘটিল না গান্ধীজি এবং কংগ্রেস কর্তী অহিংসার নীতি প্রগতিত হওয়া সত্ত্বেও ভারত বর্ষের বিভিন্ন স্থানে কয়েকটি দাঙ্গা হাঙ্গামা ঘটিল অসহযোগ আন্দোলনের শহীদ এইগুলির কোনো সম্পর্ক না থাকিলেও তথাটিক গোলোযোক চলিতে লাগিল আহ যুক্ত প্রদেশে যা জমিদারের বিরুদ্ধে যুক্ত প্রদেশে যা জমিদারের বিরুদ্ধে কৃষাণ বিদ্রোহ দেখা দিলো পুলিশ হস্তক্ষেপ করিল এবং ফলে ঘটিল রক্ত বা টিয়ার স্বল্পগাল পরে এই খিরদের অকালি আন্দোলন সম্পূর্ণ ধর্ম সংগ্ৰান্ত হইলে অসহযোগের নীতি অবলম্বন করিল এবং আহ এই আন্দোলনের ফলে উনিশে একুশের ফেব্রয়ারি মাসে প্রায় দুই শত শিখ নিহত হইলেন কেউ বিনা মতলবে গান্ধীজি বা তার অনুচর দিককে এই উত্মগ প্রতার জন্য

তীব্র তর হইতে লাগিল জনতার আক্রোশে ভাত হইতে মধ্য বিক্রেতা দেড় রক্ষা করিবার প্রয়োজন দেখাইয়া সরকার নিজের হস্তক্ষেপের নেয্যতা প্রমান করিলেন উরোপীয় সভ্যতা এমং সূরা যে তাহার ধরা ধরি কোরিয়া আগাইতে তাহার নমুনা এই প্রথম নহে অসহযোগে স্বেচ্ছা সেবক সংগঠন গুলি কে স্তাহনীয়া দেওয়া হইলো সবার সমিতি নিষিদ্ধ কোরিয়া আইন জারি করা হইলো পুলিশের হাতে যথেষ্ট ক্ষমতা আসিল আন্দোলনকে অভিযুত করা হইলো বিপ্লবী এবং এনার সুস্থ হাজারে হাজারে ভারতীয় দেড় গ্রেপ্তার হইলো আহ দেশের বহু সৃষ্ট শদ্ধা স্পোর্ট কে বিনা বিচারে জেলে ঢুকানো হইলো ও এবং তাহাদের ওপর অত্যাচার চলিতে লাগিল ইহার ফলে সবাবতোই অনেক অসংগামী আহ উত্তেজনা হইয়া উঠিল এখানে ওখানে জন সাধারণের সহিত পুলিশের সংঘর্ষ ঘটিল

আইন অমান্য সম্পর্কে আলোচনার জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি দেশ বাড়াতে মিলিত হইয়ে এই কমেটি কংগ্রেস কমেটি বেদারাতে মিলিত হইয়ে এই কমেটি অসামান্য দৃঢ় দৃষ্টি এবং সহিষ্ণুতার শহীদ আইন অমান্যের কথা অগ্রাহ্য করিলেন কারণস্বরূপ দেখানো হইল যে এই দুই গাড়ওয়ালা আহ তরবারি ব্যবহারের হতো কস্তুকী এখনো দেশে ঘটনাই আরো পরে আইন অমান্যের বেবস্থা গৃহীত হইবে

প্রাণ প্রন চেষ্টা করিতে লাগিলেন তিনি ধোনি এবং উন্নত বণিক সর্ম্পদায় পাশাপাশি দিককে আহব্বান করিলেন যে পার্সিরা গান্ধীজির মতে কম বেশি সকলে রক ফেরালি মনো বৃত্তে মলিন তিনি আহব্বান করিলেন হিন্দু কে মুসলমান কে এক মৈত্রীর প্রতি বন্ধনে আবদ্ধ হইতে আবেদন জানাইলেন সকলকে কু সমস্কার পরস্পরের প্রতি সন্দেহ ও ভয়ের ফলে কিন্তু এবং মুসলমানদের সম্পর্কে কবে চিত্ততা উঠিতে ছিল এই দুইটি জাতিতে মিলত সহযোগিতার পথে অনিবার কাজে গান্ধীজি আত্ম নিয়োগ করিলেন এই দুইটি জাতিকে তিনি মিশাইয়া দিতে চাইলেন না কারণ তাহার ছিল অসম্ভব তাই তিনি চাইলেন এই দুটি বা জাতির বন্ধুত্বের মধ্যে সংযুক্ত করিতে পারিয়া এবং নির্যাতিতা সেলিগুড়িকে পুরো জীবিত কোরিয়া গান্ধীজি সর্ব পেক্ষা অধিক পরিশ্রম করেন পারিয়াদের জন্য তাহারা ব্যাকুল আবেদন এবং যে নিস্তু সামাজিক অন্যায়ের চাপে পরিহার নিষ্পেষিত তাহার প্রতি তাহার অবিচার ঘৃণা ও আত্ম বেদনা বোধ হয় আহ বার্বি কেবল তাহাকে অমর কোরিয়া রাখিতে পারে সমাজ ছুতো দেড় কবি তাহার এই মন ভাব তাহার বাল্য কাল হইতে দেখা যায় তিনি যখন বালক তখন একজন পড়িয়া কেমন করে তাহার বাড়ির লোক বাড়ির নোংরা কাজ গুলি করিতে অসিত সেই কাহিনীও গান্ধীজি বর্ণনা করেছেন বাল্য বেবস্থা গান্ধীজিকে সেখান হয়েছিল যে কোনো বাড়িয়ে কে স্পর্শ করিলে স্নান করিয়া প্রবিত্র হইতে হয় কেন গান্ধীজি তাহা বুঝিতে পারিতেন না এর বিষয়ে তিনি প্রায় বাবা মা কে প্রশ্ন করিতে school এ তিনি প্রায় অপৃষ্টদের এবং মা তাহাকে বলিতেন কেবল মাত্র মুসলমানদের ছুঁইলেই এই ও পবিত্র স্পর্শের ফল ভোগ এরোন যায় গান্ধীজির নিকট এই সমস্ত অতীব অন্যায় নিষ্ক্রিয় এবং অকারণ বলিয়া মনে হয়তো মনে হয়তো আহ যখন তাহার বয়েস মাত্র বারো তখন তিনি সারা ভারতে বিবেক ঐক্যের এই অন্যায়ের কলঙ্ক কে উম এই অন্যায়ের কলঙ্ক কে বা আহ সারা ভারতে বিবাহবাতে অন্যায়ের কলঙ্ক কে মুছিয়া ফেলিতে সংকল্প করেন এই আধো পতিত ভাইদের উদ্ধারের উপায় তিনি বাংলান এই পক্ষ লইয়া গান্ধীজি যখন আলাপ করেন তখন তাহার মনটি যেমন স্পষ্ট হইয়া ওঠে তেমনি আর কখনো হয়না

অন্যান্য দেশ যে ভারতের ওপর যে অত্যাচার করেছে গান্ধীজী তাহা নেয্য কারণ এই এই অনেয্য পারিয়া কথার মধ্যেই দেখিতে পান আর ভারতীয় রা যদি ব্রিটিশ সাম্রাজ্যের পড়িয়া তার অবস্থান প্রাপ্ত হয় তবে তাহা এক ন্যায় বন্ বিধাতার প্রদত্ত্ব দ্বন্দ্ব মাত্র ইংরেজ বিয়োগকের তাহাদের রক্তাক্ত ধস্ত ধুইয়া ফেলিতে বলিবার আগে আমাদের হিন্দু দেড় নিজেদের রক্তাক্ত হাত গুলি ধুইয়া ফেলা কি উচিত হইবে না অদৃশ টা আমার দিগকে অধঃপতিত করিয়াছে দক্ষিণ আফ্রিকায় পূর্ব আফ্রিকায় এবং কানাডায় আমার দ্বিকক্ষে পারিয়া কোরিয়া সাজিছেন আহ যখন যত যতদিন পর্যন্তু হিন্দুরা ইচ্ছা কোরিয়া অস্পৃশ্যতা কেহিন্দু ধর্মের অঙ্গ বলিয়া গ্রহণ করিবে ততদিন পর্যন্তু তাহাদের সরার লাভ অসম্ভব ভারতীয় অপরাধী ইংল্যান্ড তাহার অপেক্ষা জঘন্য কোনো অপরাধ নেই মানুষের প্রথম কর্তব্য দুর্বল অসহায় কে রক্ষা করা কাহারো মনে বিন্দুমাত্র আঘাত না দেওয়া আমরা আমাদের দুর্বল ভাইয়ের অতীতে অন্যায় করিয়াছি যতক্ষণ না তাহারা প্রায়শ্চিত্ত না করি ততক্ষণ তাহারা পশুর সমান গান্ধীজি চাইয়াছিলেন যে জাতীয় কংগ্রেস করিয়া ভাইদের কুল ও কূপে বেবস্থা কোরিয়া তাহাদের সাহায্য করিবে কারণ পারিয়া দিচ্ছে আহ জন সাধারণের কূপ ব্যবহার করিতে দেওয়া হয়না কিন্তু ততদিন পর্যন্তু কি হবে উচ্চ শ্রেণীর লোকেরা কবে কোরুনা কোরিয়া নিজেদের অন্যায় এর প্রায়াশ্চিত্ত করিবে সেই জন্য আহ সেই জন্য তিনি

তাহারা কি ইংরেজ সরকারের কাছে আবেদন নিবেদন করিবে নিজ দিগকে ইংরেজ সরকারের হাতে ছাড়িয়া দেবে তাহার হইবে দাসত্বের পরিবর্তন মাত্র হিন্দু ধর্ম ত্যাগ করিবে খ্রিস্টান হইবে মুসলমান হিন্দু ধর্মের অর্থ যদি সত্যিই অত্রিষ্টতা হয় তবে গান্ধীজি তাহার দ্বিগকে ধর্ম ত্যাগ গড়িতে উপদেশ দিতে পারেন কিন্তু হিন্দু ধর্মের অর্থ তো তাহা নয় অত্রিষ্টতা হিন্দু ধর্মের দেহে অস্বাস্থকর ব্যাধি মাত্রই ইহার উচ্ছেদ এ দে অবশ্য কার্তব আত্মরক্ষার জন্য পারি দিগকের নিজের দিগকে সংগঠিত হইতে হইবে তাহারা হিন্দুদের সহিৎ কোনো সম্মোধ রাখিতে অস্বীকার কোরিয়া হিন্ধু ধর্মের সম্পর্কে তাহাদের অসহযোগের নীতি অবলম্বন করিতেও পারে তা তিনেকের মুখের উম সমাজ বেদ্রোহের এই অসাধারণ উদ্ধত্ত কিন্তু অসুবিধার ব্যাপার হইলো এই যে পেরিয়াদের কোনো নেতা নেই তাহারা নিজ দিগে সঙ্গবদ্ধ করিতেও পারেনা সুতরাং তাহাদের পক্ষে সর্বারেখা উত্তম মধ্য হইয়া সাধারণ অসহযোগের আন্দোলনের অংশগ্রহণ করা কারণ এই আন্দোলনে অন্যতম উদ্দ্যেশ সকল শ্রেণীর সমন্বয়ে করা সত্যিকারে অসহযোগ হলো এই প্রকাশ সুধীর ধর্মানুসার তাহারা ওসিসটায় বিশ্বাস করেন তাহারাই কখনোই অসহোযোক আন্দোলন এ অংশগ্রন করিতে পারেন না এমনি ভাবে গান্ধীজির ধর্ম মানবতা দেশ প্রেমের মহামিলন ঘটালেন তারিয়াদের সঙ্গবদ্ধ করিবার প্রমান প্রথম প্রচেষ্টা গুলি বিসেক্সীকাম বিদ্বেষ সঙ্গক সঙ্গেই ঘটিল উনিশ একুশ সালের তেরোই ও চোদ্দই এপ্রিল তারিখে আমেদাবাদে একটি নির্যাতিত শ্রেণীর সোমেলন হইলো গান্ধীজি এই সভায় সভাপতিত্ব করেন তিনি কেবল পারিয়া প্রধান উচিত চাহিলেন না সেই সঙ্গে পারিয়া নিতে বললেন কাহার যেন নিজেদের যোগ্যতা প্রমান দেয় গান্ধীজি বললেন যে তিনি এই নব জাগরত ভারতে এর সমাজ জীবনের পারিয়া দেড় কাছে অনেক কিছুই আশা করেন সেম গান্ধীজি পারিয়াদের মধ্যে আত্ম বিস্বাসে সন্ত্রার করিবার চেষ্টা করিলেন তিনি তাহা দিগকে তাহার নির্দেশ শ আদর্শে ভরিয়া তুলিলেন গান্ধীজির মোতে এই নির্যাতিত শ্রেণী গুলির মধ্যে বিপুল সম্ভাবনার যুক্ত হইয়াছে তিনি বিশ্বাস করেন অত্রিষ্ট শ্রেণীর তাহাদের নিজেদের ভুলে পরবর্তী পাঁচ মাসের মধ্যে ভারতে মহা পরিবারে তাহার নেয্য আসন প্রতিষ্ঠা কোরিয়া লইবে গান্ধীজি যখন দেখিলেন যে তাহার আবেদন জন সাধারণের হৃদয়ের ধ্বনি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে তখন তাহার আনন্দে শিমা রইলো না ভারতের বহু আঞ্চলি পারিয়াদের মুক্তি ঘটিল গান্ধীজি তাহার গ্রেপ্তারে এর পূর্ব দিনেও পাপিয়াদের ভৌগোলিক বেবস্থা সম্পর্কে আবেদন কোরিয়া এক বক্তিতা করিলেন এর ব্রাহ্মণরাও সাহায্য করিতেছেন উচ্চ শ্রেণীর লোকেরাও উচ্চ শ্রেণীর লোকেরা ভাত্রিতাপ এবং অনুতাপের বহু মর্ম প্রশি দৃষ্টান্ত দেখাইলেন কোন এক ব্রাম্হন সন্তান উনিশ বছর বয়েসে অস্পৃশ্যদের সঙ্গে থাকিবার জন্য মেহরের কাজ করেন গান্ধীজি এই ঘটনার উল্লেখ্য করিলেন এমন মহানুভবতার সঙ্গে গান্ধীজি আর একটি সংগ্রামে অংশগ্রহণ করেন নারীর মুক্তি সংগ্রাম ভারতের যৌন সমস্যা বড়োই জটিল বাল্য বিবাহের ফলে জাতির দৈনিক ও নৈতিক সমস্যা সক্রিয় অপবেবহার ঘটে দৈনিক লালসার সর্বাত চাষীর চিন্তা পুরুষের মধ্যে সর্বদা আচ্ছন্ন রাখে ইহার ফলে ফ্রি জাতির আত্মসম্মানের হানি হয় হয় হিন্দু ও জাতীয়তা বাদীদের অধঃপতিত মনোভাব সম্পর্কে এর নারীদের অভিযোক গুলি গান্ধীজির অবকাশ করিতে লাগিলেন তিনি নারীদের আহ তিনি নারীদের পক্ষে সমর্থন করিলেন বলেন নারী জাতির এই প্রতিবাদ হইতে ইহাই প্রমাণিত হয় অত্রিশটা মতোই আরো একটি গলিত বেধি ভারতের দেহের বর্তমান রইয়া যে কিন্তু নারী জাতির এই প্রশ্ন ক্ষুদ্দ ভারতীয় প্রশ্ন নয় এই প্রশ্ন বেধীদের সমস্ত পৃথিবী আজও ভুগিতেছে পারিয়াদের বেলাতে গান্ধীজি যেমন করিয়াছিলেন এবারেও তিনি তেমনি মুটকীর উৎকীর্তিকদের এর অপেক্ষা উৎপীরদের কাজে প্রত্যাশা কোরিয়াছি লোকেরা যাহাতে নিজে নির দিয়োগে কেবল মাত্র পুরুষের কামনার বস্তু বলিয়া ধাপিতে বস্তু বলিয়া ভাবিতে বন্দ কোরিয়া পুরুষের সম্মানের উপযুক্ত হন এবং সম্মান দাবি করেন সে সমন্ধে স্ত্রীলোক দিগকে আহব্বান জানাইলেন স্ত্রীলোকের স্ত্রীলোকেরা আসুন তাহারা নিজেদের দেহের কথা গুলিয়ে জন সাধারণের কাছে আত্মনিয়োগ করুন বিপদের সম্মুখীন হন এবং নিজেদের আদর্শের জন্য বিশ্বাসের জন্যে এ যন্তনা ভোগ করুন করি বা কেবল মাত্র বিলাস ত্যাগ করিলেই আহ বৈদেশিক বিদেশী দ্রব্য ছুড়িয়া ফেলিলে পড়াইলেই চলিবে না তাহার দিগকে পুরুষের শহীদ সমস্যা এবং ত্যাগের অংশ গ্রহণ করিতে হইবে

সহনশীলতায় পুরুষের সহিত প্রতিযোগিতা করিতে হবে যখন সহিষ্ণুতার প্রশ্ন আসিবে তখন সর্বদায় স্ত্রীলোকেরা পুরুষকে ছাড়াইয়া যাইবে সুতরাং স্ত্রীলোক দেড় ভয়ের কোনো কারণ নাই তাহাদের মধ্যে যিনি সর্বাপেক্ষা দুর্বল তিনিও আত্মসম্মান

গান্ধীজির সততা এবং সারল্যের সহিত আলাপ করেন তাহারাও গান্ধীজির ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখিয়া তাহার কথা জবাব দেন এবং এ বিষয়ে তাহার উপরে পরামর্শ চান তাহারা যাহাতে সৎ পথে থাকিয়া জীবিকা করা উপার্জন করিতে পারেন এমন কয়েকটি পন্ধাও তিনি বাদ লাইয়া দেন সুতা কাটার প্রস্তাব করেন এর আহ উহ সাহস এবং সাহায্যে পাইলে তাহারা করদিনি কাজ শুরু করিতে রাজি হইলেন গান্ধীজি ভারতে পুরুষ দিগকে এর বিষয়ে আহব্বান করিলে এর তাহারা যাহাদের স্ত্রীজাতিকে সম্মান করেন সেই জন্য অনুরোধ জানাইলে আমাদের বিপ্লবে পাপের দুবার কোনো স্নান নাই স্বরাজ কথাটির অর্থ হইলো যে আমরা আহ ভারতের প্রত্যেকটি অধিবাসীটি নিজের ভাইবোন ও ভগ্নির মতোন দেখবো ও স্ত্রী স্ত্রীজাতির দুর্বলতা নহে তাহারা মানব জাতির শ্রেষ্ঠ তর অর্ধেক অংশ মহৎ তর এমন কি আজও তাহারা ত্যাগে ত্যাগ নীরব সহিষ্ণুতা বিনয় বিশ্বাস ও বিদ্যার প্রতি মুহূর্তে পুরুষের উর্দ্ধত যুক্তির অপেক্ষা অধিকাংশ সময় নারীর অনুভূতি লব্ধ জ্ঞানী শর্ত বলিয়া প্রমাণিত হইয়াছে নিজের স্ত্রী হইতে শুরু কোরিয়া ভারতের সমস্ত স্ত্রী জাতির মধ্যে গান্ধীজি সর্বদায় বুদ্ধি ও এক সহায়তা এবং বোস শক্তির সন্ধান পাইয়াছেন এই স্ত্রী লোকদের মধ্যে এর মধ্যে তিনি গ্রহণ করিয়াছেন তাহার কয়েকজন শ্রেষ্ঠা সিসাকে উনিশ একুশ সালে গান্ধীজির ক্ষমতা মধ্যা গগনে আসিল তাহার নৈতিক ওই নেতৃত্বের ক্ষমতা হইয়া পড়িল বিশাল রাজনীতিক ও ও চিত্রের সন্ধান না কোরিয়াও তিনি ইহার অপরিমিত অধিকার লাভ অধিকার হাতে পাইলেন জন সাধারণ তাহার মুনি ঋষি মতন দেখিতে লাগিল শ্রী কৃষ্ণের অবদান হিসাবে তাহার ছবিও আঁকা হইলো ওই বৎসরের শেষে এ ফেব্রয়ারি মাসে

এমন কি ঘর্ম সংগ্রন্থে সমস্কারের অধিকারক তিনি পাইলেন কিছু তিনি যেমনটি কিছুই করিলেন না করিতে ইচ্ছাও করিলেন না একি নৈতিক মহিমার না নৈতিক বিবাধ হয়তো এই মানুষকে একটি মানুষ কে আর একটি ম, অনুষের পক্ষে বোঝা বড়ো কঠিন বিশেষ কোরিয়া তাহার ও যদি বিভিন্ন দুই জাতির এবং বিভিন্ন দুই সভ্যতার মানুষ হন এবার আবার গান্ধীজির মত গভীর ও জটিল একটি মনের সম্মদ্ধে পর্দা লোচনা করার সময় তাহা কি কাহিনী না হইয়া ওঠে এ ভারতের সেই ধন্দা খুদ্দ বছরের ঘটনার আবুদ্ধে এই জাতীয় কর্ণধারের ধার চাপিয়া উঠিয়াছিল দিনা তাহা বলা কঠিন তবে তিনি যে তাহার স্ব নির্বাচিত পথে ভারতকে চালিত ও গড়িতে পারিয়া পারিয়াছিলেন তাহা নিসন্দেহে গ্রাহাহু এই জীবন্ত মানব প্রগল কাঠির সমন্ধে আমার কি মনোভাব তাহা আমি বেখ্যা করিবার চেষ্টা কৰিব এবং বেখ্যার সময় মান মহা মানবের প্রতি আমার ভক্তি ও আন্তরিকতার বিন্দু মাত্র ত্রুটি ঘটিবে না গান্ধীজির হাতে শক্তি ছিল প্রচুর তাহার অপব্যবহারের বিগত ছিল তেমনি অপরিহিত তাহার অভিযানে সামান্য তম ও তরঙ্গ ও কোটি কোটি মানুষের দুলা ব্রিক্রেতায় এই তরঙ্গ সংকল্প মহা সমুদ্রের পক্ষে অবিচর ধরাইয়া থাকা যেমন কঠিন তেমন কঠিন ছিল আন্দোলন কে ইহার নিয়মিত কচি পথে চালিত করা উর্দ্ধত উত্যক্ত অবগাড়িতো এর গণ বিক্ষোভের সহিত সহিষ্ণুতার মিলন ঘটানোর একটি অতি মানবিক ঘটনাই ঘটে প্রশান্ত পবিত্র মনা এই কর্ণধার তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবানের ওপর নির্ভর করেন কিন্তু ভগবান যে বাণী তাহার নিকট আসে তাহাও জনতার কোলা হলের আবর্তে প্রায় হারাইয়া যায় উম জোর কোলাহলে আবর্তে প্রায় হারাইয়া যায় বিশেষ প্রকার আমার কাছে ঘটে নাই বিশেষ প্রকার আমার কাছে ঘটে নাই কারণ উম কোলা আহ আপনাদের জর্মের ফলে পদ ফলন্ত হইবার বিপদ তাহার নাই খুব ক্ষত্রিয় ও যতই অধিক হও আহ তাহার বিভ্রান্তিও ঘটাইতে পারিবে না ক্ষতি তাহার কাছে কেবল অশোভন অস্বাভাবিক নহে আহ অস্বাভাবিক নহে তাহার বিনর্ম মনোভাবকে তাহা আঘাত করে গান্ধীজি ঋষি ও স্বয়ং বড়দের মধ্যে বেতিক্রম কারণ তিনি আহ কোনো স্বপ্নের দোষটা নহেন কোনো দৈব বানিও তিনি শোনেন না তিনি যে কোনো অতি প্রকৃতি শক্তি দ্বারা পরিচালিত হইতেছেন এমন বিশ্বাস তিনি নিজেও করেন না অপরকেও করাতেও চাননা আহ বিশ্বাস এবং আন্তরিকতায় তাহার অস্ত্র শান্ত শুভ্র তাহার ললাট বৃথা গর্বহীন তাহার অন্তর অন্নান্য মানুষের মতোই তিনি মানুষিক মানুষ তিনি সাধু নন সন্ত নয় জন সাধারণ যে তাহাকে সাধু শান্ত বলিয়া অভিভূত করে তাহাও তিনি চান না অথচ তাহার মনোভাব দেখিয়া মনে হয় তিনি একজন সন্ত গান্ধীজি বলেন সন্ত কথাটিকে গান্ধীজি বলেন সন্ত কথাটিকে বর্তমান জীবন হইতে বাতিল কোরিয়া দিতে হইলে প্রত্যেকটি সৎ নিন্দুক যেমন টি করেন আমিও তেমনি ভাবে উপাসনা করি আমি বিশ্বাস করিবে আমরা সবার আহ সবাই ভগবানের বাণীর বাহক হইয়া উঠতে পারি ভগবানের অভিরুচির কোনো প্রকার বিশেষ প্রকার আমাদের কাছে ঘটেনাই আমার দৃঢ় বিশ্বাস ভগবান প্রতিদিনই প্রত্যেক মানুষের কাছে আপনাকে প্রকাশ করিতেছেন তবে আমরা নীরব ভাষা শুনিতে চাইনা এই মাত্র আমি নিজেকে ভারত ও মানবতায় বিনীত বৃত্ত ছাড়া আর কিছু বলিয়া দাবি করিনা কোনো ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠ করার বাসনাও আমার নাই বাস্তবিক পক্ষে এক দোল অনুচরের সম্প্রদায় লইয়া সন্তুষ্ট হইবার মতন স্বল্প

আমি সেই মতোই চালিতে ও প্রকাশ করিতে চেষ্টা করিতেছি বহু পুরাতন সত্যের ওপর আমি কেবল নতুন আলো আলোক করিয়াছি মাত্র ব্যক্তিগত ভাবে কখনো তাহার বিনোতার অভাব নাই তিনি বিবেকবান ভারতীয় দেশক প্রেমিক কিংবা অসহযোগের পরমবার আর হিসাবে সংক্রিন ময়না হইতে তিনি সম্পুর্ন্ন আসক্ত কোনো প্রকার নির্যাতন কে তিনি প্রশয় দেননা এমন কি কোনো আদর্শকে জর্মেউনা সরকারের নির্যাতন স্থলে অসহযোগের নির্যাতন কে প্রতিষ্ঠিত করিলে চলিবে না গান্ধীজি তাহার স্বদেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে উত্তেজিত করিতে অনুচ্ছিক আহ অনিচ্ছুক তাহার দেশপ্রেম ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয় আমার কাছে দেশপ্রীতি হইলো মানব প্রীতির সমান আমি মানুষ কে ভালো বাসি তাই আমি দেশকেও ভালো ভাসি আহ অন্য দেশকে বাদ দিয়ে আমার দোষপ্রীতি নহে আমি ভারতের মঙ্গলের জন্য ইংলেন্ডকে কিংবা জার্মানিকে আঘাত করিতে পারিব না আমার জীবনের পরিকল্পনা সম্রাজ্য বাদের কোনো স্থান নেই মানব কৃতিত্বে যদি উত্তাব না থাকে তবে দেশ প্রেমের উত্তাব কমিয়ে যায়

কেমন কি হচ্ছে? কি চলছে? কি করছিস? কোথায় আছিস? তোকে আমি হাজার বার বলেছি তোর রান্নাটা জঘন্য কেউ খেতে চাই না একটা রাঁধুনী রেখে নে, কিন্তু সেটাত তুই করবি না। আর এমনিতেও এই ঠাণ্ডা weather এর মধ্যে তুই কি রান্না করবি, কি বাসন ধুবি, কি করবি না করবি? ও তোদের ওই কিট কিট কিট শুনে কে আর থাকবে তোর কাছে? সেই জন্য তো তোর বর টাও পালিয়ে যায়। বারাবার, উম

কি বলছিস অক্টোবর মানেই তো ঠাণ্ডা, পূজোয়~পূজো হলেই তো ঠাণ্ডা চলে যায়, এখন তো পূজাতে বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে।